তিনটে ব্যালকনি আমরা দেখতে পাচ্ছি এবং নিচে একটি দোকান রয়েছে হয়তো এবং সেটির পোস্টার --

এবং বাচ্চাদের রাইডিং করার জন্য অনেক গুলো জিনিস রয়েছে যেমন দোলনা স্লাইড ইত্যাদি এবং সাইড এ অনেক গাছপালা রয়ে--

প্রচুর মনীষীদের ছবি দেয়া রয়েছে এবং বিভিন্ন দেবতাদেরও ছবি রয়েছে এবং একটি গ্যালাক্সি -এর ছবি রয়েছে।

তাদের যোগা ম্যাট পেতে বসে ধ্যান করছে মেডিটেশন করছে এবং তারা সবাই মাস্ক পরে আছেন এবং পোস্টার এ লেখা রয়েছে এটি কৃতি যোগা।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি--

ফুলের বড় বিক্রি করার জায়গা বা একে আমরা একটি আরত বলতে পারি যেখানে অনেক মানুষ সকালবেলা--

ফুল নিয়ে এসেছে এখানে বস্তায় করে প্রচুর ফুল দেখতে পাওয়া যা --।

রাখা রয়েছে মাঝে এবং তার পাশে রঙ্গোলি করা রয়েছে এবং একটি টুল দেখতে পাওয়া যা--